হুম। ওখানে কী কাজ? সেটাও hotel এর মনে হয় আমি যতদূর জানি। কারণ ও hotel এই যায়। অন্য কোথাও যায় না।

হ্যাঁ হ্যাঁ hotel management এই তো পড়েছিল ও

ও তো পা ও তো প্রায় অনেকদিন ধরেই কাজ করছে hotel এ তাই না? হ্যাঁ অনেক জাগাতেই তো গেল গোয়া গেল, দুবাই গেল ও অনেক জাগায় গিয়েছে ও। ও কিন্তু এখনো বিয়ে করেনি? না এখনো বিয়ে করেনি মনে হয় এবার এসে করবে। এবার এসে করবে? হ্যাঁ ওই ওদের ও বাড়িতেও তো আবার কাজ চলছে এটা হয়ে গেলে মনে হয় এসে করবে এবার। বাড়িটা তো অনেক বড়ই বানিয়েছে। বাড়িটা বড়ই বানিয়েছে তাই না? সেদিন গিয়েছিলাম তো এবার দেখলাম রাস্তার ধারে তো। হ্যাঁ হ্যাঁ

তোদের বাড়িটাও তো অনেক বড় বানিয়েছিস তোরাও। হ্যাঁ বানিয়েছি দুই ভাই মিলে বানিয়েছি। তা plaster ফ্লাস্টার এখনো কিছু হয়নি হবে সেটা এখন তো আর বিয়ে আর বিয়ের আগে তো হবে না বিয়ের পরে যা হয় হবে। তা তো বটেই। বিয়ে না করে তো আর কিছুই হবে না বিয়েটা এখন না করলেও পারতিস কারণ দেখ তো অনেকেই অসুবিধা হয়ে আছে এখন। তা অসুবিধা তো হয়েছে তা এ তালে ধরলে বিয়ে না করলে আবার মার খুব অসুবিধা হয়েছে তো কাজে একলায়। তা তো বটেই অসুবিধা তো হবেই। তোর বিয়েটা হয়ে ঠিক হয়েই ছিল তো তারজন্য আরো হয়েই গেল। হ্যাঁ বিয়ে সেই কবেই ঠিক হয়ে গেছিল। সেটা তো আমিও জানি তারও আগে ছোট থেকে ছোটবেলা থেকেই বিয়ে ঠিক হয়ে আছে। তারজন্য আরো আমাকে করতে হচ্ছে। বিয়ে তো করতেই হবে। ধর অন্য কেউ হলে ধর ওরা প্রথমে তো দেখতো যে এর কী কাজ করছে সেই হিসেবে বিয়ে করতো কিন্তু ওর সাথে আগে থেকেই ঠিক হয়ে আছে। ওরা তো সবকিছু জানেই তারজন্যেই বিয়েটা হচ্চে হ্যাঁ তা অন্যজনা হলে তো আমা~ আমার সাথে কেউ তো বিয়ে করতো না তালে আমার কাজ বাজ করি না আমি বেকার বাড়িতে বসে আছি। সেটাই চাষ বাষ করে তো এখন কিছু করা যায় না সেটা তো জানিস। আগে নিজের পায়ে দাড়াত~ দাড়াতাম তারপর বিয়ে করতাম। সেটা তো নিশ্চয়ই। আমিও দেখি যাই। ওখানে না হলে ভাবছি একটা ব্যবসা টেবসা খুলবো ওখান থেকেই এসে। ব্যবসা করতে তো আবার টাকা পয়সা তো লাগবে হ্যাঁ টাকা পয়সা এখনকার ই যুগে টাকা না হলে কী চলে না। টাকাই main. তার জন্যই ভাবছি তাহলে আগে টাকা পয়সা income করে আসি তারপর না হয় গ্রামে একটা ব্যবসা খুলে নেব তখন না হয় কোথাও যেতে হবে না। তা তোদের যে একটা সেই দোকান ছিল ওটা এখন বন্ধ করে দিছিস নাকি? না ওটা ধর তোর বন্ধ করিনি কিন্তু ওটা এখন ঠিকমত চলে না। অনেকদিন থেকেই দোকানটা আছে কিন্তু চলে না।

না বেচাকেনা খুবই কম। মানে আরাকটা দোকান করে দিছে পাশে তাই তো তোদের? হ্যাঁ ওটা মানে okay দোকান তো বসতে পারছি ওই সব জাগায় তো দোকান তো আর চলবে না।

সেটাই ভাবছি ওই যেখানে আমাদের পুরোনো বাড়ি ছিল ওখানে একটা দোকান খুলবো সেটাই ভেবে দেখেছি এখন টাকার প্রয়োজন সেটার জন্যই বাইরে যাচ্ছি। ও সে বাজারের middle এ তো? হ্যাঁ হ্যাঁ ওটাই যেটা পুরোনো বাড়ি ছিল যেখানে। হ্যাঁ তা ওখানে তুই যদি দোকান খুলিস না তো ভালই বেচাকেনা হবে রে ওখানে। হ্যাঁ সেটা তো বটেই। অনেক বেচাকেনা হবে তারজন্যই তো ওখানে যাচ্ছি। যে রাস্তার ধারে আবার middle জায়গা। হ্যাঁ সেটা দোকান মানে দোকান করার জন্য বাড়িটা করার জন্য যেটা লাগবে সেটা ধর আমার কাছে টাকা আছে মোটামুটি। ওটা এখন বানাতে লাগবে আর আমি একটু বাইরে গিয়ে এখন তোমার ব্যবসায় তো বুঝতেই পারছিস টাকা তো লাগবেই। হ্যাঁ। মানে ওখানে দোকান করবি না আরো অন্যকিছু সব জিনিসপত্র থাকবে? দেখি।

আচ্ছা তাহলে ঠিক আছে এখন রাখছি, আবার তোকে পরে phone করছি হ্যাঁ?

আমি ছোটোবিলায় অনেক দুষ্টুমি করতাম

school যা school যা কিন্তু আমি যেতাম না school -এ school বেড়ে যেতাম

আসছে নদীতে গিয়ে মাছ ধরতে লেগে যেতাম আমার অনেক বন্ধু নিয়ে

master বলে এই ছেলেগুলো কোথায় গেল

এরকমই জিজ্ঞাসা করে অনেক student তারপরে

master বাবাদের কাছে যেয়ে বলে তোমাদের ছেলেগুলো চলে গেছে মাছ ধরতে school না

আমাকে একদিন হঠাৎ করে তারপরের দিনই বললো

তুই school যাবিনা কী কেনো

কেন না আমি school -এই যাব তারপর যখন দ্বিতীয়বার বললাম

যে school -এই যাব এমন পিটুনি দিল বাপ পায়ে

আর থাকতে লারি তমে কাঁদলাম আর দুদিন ঘরে ঢুকতে পারিনি

এই করে তারপরে বাবা মা খুঁজতে গেলো

তারপরে অনেক কষ্ট করে আমাকে নিয়ে এলো বাড়িতে তারপর থেকে আর সেই কাইজটা করিনা

আমি প্রতিদিন school -এ যাই প্রতিদিন আমাকে master মশাই যা বলে তাই করি

তারপর আস্তে আস্তে যখন four -এ পরীক্ষা দিয়েছি

পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে

তখন কুমার High school -এ admission হয়ে গেছে তারপর সেখানে master গুলো BREATH খুব ভালো ছিল খুব ভালো পড়াইতো

ভালো করে পড়াশোনা করো আমাকে বাবার সঙ্গে কথা বলতো master গুলো যে তোমার ছেলে খুব ভালো result করছে ও অনেক খুশি

তারপর আমাকে সেই মানবাজার

মানবাজারে admission করে দেই সেখানেও মোটামুটি ভালো result হয়

মোটামুটি ষাট percent

ষাট percent হওয়ার পরেই আমি চলে যাই সালটিয়া মহাবিদ্যালয়ে

তারপরে এখন বাড়ির লোকের অবস্থা খুবই অসু অসুবিধা যার জন্য আমি পড়াশোনায় অত ধ্যান করতে পারিনি বা ধ্যান দিতে পারিনি

তো অনেকেই বলে অনেক বাবা মা কষ্ট করে টাকা পয়সা manage করে দেই তারপরে পড়াশোনা করে এই ভেবেচিন্তে নি অনেক দরিদ্র একটু ঘর পরিবার দেখে

শারীরিক দে বাবার খুব অসুবিধায় হওয়ার পরে আমি আর পড়াশোনা করতে পারিনি

তারপরে কি হলো বাবা বলে যে পড়াশোনা করো আমি কোনো যে manage করে নেবো

তারপর না বলি বাবার সঙ্গে কথা হলো একদিন নাঃ আর আমি পড়াশোনা করতে নারি BREATHE কারণ পয়সা পত্তের অনেক অভাব কি ভাবে maintain করবো সেই চিন্তায় পড়লাম এখন

BREATHE পরিবারের সবকিছু আমাই নিজেই কাজ ঝোপ সমস্ত কিছু করি

তারপর বাবা মা আস্তে আস্তে বলেই যে আর কাজ করো না এখন কাজ করতে পারবে না এই ধান আনা আনি নানারকম

আর বলে না না আমরা কাজ করিয়েই না বলে বাদ দাও কাজ আমি নিজে করলে যতটুকুই পারি নিজেই করি

আর নদীর দিকে মোটামুটি চাষবাস ভালো হোই ভালোই

করা হয় এই সময় মোটামুটি সবজিপাতি আনাজ অনেক কিছু লাগানো হয় এই করে পয়সা পাতি মোটামুটি হয়

তারপর বাবা বলে BREATHE এত কষ্ট করে লাভ নেই তুমি একটা কাজ করো যেকোনো একটা line -এ ঢুকে যাও সরকারি line -এ

তারপর অনেক চেষ্টা করে আমি এখনো পর্যন্ত লাগিয়াছি একবার চেষ্টা pass করেও আমি চাকরি পাইনি

চাকরি পাওয়ার ইচ্ছা আছে এবং পড়াশোনা আগামী দিনেও করবো ভালোভাবেই এবং আমি চেষ্টা করছি যাতে আমার আগামী দিনে ভবিষ্যতে যেন আমি কিছু একটা হতে পারি ভালো জায়গায় যেতে পারি এনিয়েই আমার স্বপ্ন

তিন দুই এক start হ্যাঁ বন্ধু কেমন আছো? এইত বন্ধু আছি Arbi তুমি কেমন আছে৷ বন্ধু? ভালো আছি বন্ধু টা শীত এ কেমন দিন কাটাচ্ছ এখন? আহ শীতে অনেকটাই আহ খারাপ এর মধ্যে যাচ্ছে বন্ধু কারণ তোমার দেখা যাচ্ছে বাইরে অনেক শীত কুয়াশা পরসে আ সন্ধার পর থেকে আবার তোমার দেখা জাস্সে হল্কা বাতাস ও হস্সে দেকসি এই নিয়ে খুব একটা ভালো নেই বন্ধু, তোমার কি খবর? আমারও তো same এক ই খবর বন্ধু শীত এ হাত পা শুষ্ক হয়ে যাচ্ছে বাইরে বের হওয়া যাচ্ছে না জন্ময~ জীবনে আর কি জনজীবন দূর্বিষহ হয়ে যাচ্ছে আমি নিজেও আর কি অস্বস্তির ভেতর আছি শীতের মদ্ধ্যে, তবুও শীত একটি ভালো আবহাওয়া আর কি অন্যান্য দিক দিয়ে যেমন তোমার পিঠা পুলি উৎসবের দিক দিয়ে তারপরে খেজুরের রস দিয়ে শুরু করে যাবতীয় অ্যাঁ সময় এখন উত্পাদন হচ্ছে সবদিক দিয়ে আর কি মোটামুটি আছে আরকি হ্যাঁ বন্ধু, শীতকাল যদিও আমার মানে খুবই ভালো একটি ঋতু মানে আমার পছন্দের একটি ঋতু তারপরেও দেখা যাচ্ছে শীতকালে কিন্তু অনেক মজা হয়, তোমার শীতকালে যে সব পিঠাগুলো তৈরি হয়, শীতকালে যে খেজুরের রস খাওয়ার যে উৎসবগুলো পালন হয় ওগুলো কিন্যু অনেক অ্যাঁ ভালো একটা বিষয় খুব মজার একটা বিষয় কিন্তু হ্যাঁ তুমি এটা ঠিক কথা বলেছ শীতকালে এখন আবহাওয়া গ্রামাঞ্চলে যে উৎসবগুলো হয় এগুলো অনেক ভালো যেমন, তোমার বিভিন্ন মেলা হয় এই মেলাতে বিভিন্ন পিঠাপুলি

অ্যাঁ বিভিন্ন পিঠা পুলি, যেগুলো আসে ঐগুলো মানুষকে এমনি এমনিতেই খাওয়ায়

হ্যাঁ তারা আরকি অনেক, তারা বুজতে পারে যে এইগুলা অনেক ভালো একটি জিনিস এ হ্যাঁ বন্ধু ইটা তুমি ঠিক ই বলেছ অ্যাঁ শীতকালে দেখা যাচ্ছে পিঠা উৎসব কিন্তু অনেক মজার একটি উৎসব অ্যাঁ কি উৎসবে শীতকালে পিঠা উৎসবের মাধ্যমে কিন্তু আমরা ও~ মানে নানা রকমের পিঠাগুলোকে তোমরা উপভোগ করতে পারে হ্যাঁ ঠিক বলেছ তুমি একটা যে বা নানা করতে পারি, আর বিশেষ করে হচ্ছে আমাদের দেশে তো ঋতুর অভাব নেই অনেকগুলো ঋতু, তার ভিতর শীত একটি হ্যাঁ হ্যাঁ আমাদের তারপর দেখা যাচ্ছে বাংলাদেশ ছয় ঋতুর দেশ, তোমার হচ্ছে তার মধ্যে শীত একটি এন ঋতু তবে এই ঋতুতে দেখা যাচ্ছে ফসল ফলাদি ও কিন্তু অনেক রকমের হয়ে থাকে, ফল মূল হয়ে থাকে

বেসি ভালো, দেখা যাচ্ছে শীত কালে অনেকেই সবাই দেখা যাচ্ছে কথাও ঘুরতে যাচ্ছে বিভিন্ন জায়গাতে, এই ঋতু টা উপভোগ করার জন্য হ্যাঁ হ্যাঁ এটা তুমি ঠিক বলেছে এই সময় অনেককেই দেখা যায় যে থেকে সুরু করে বিভিন্ন, তোমার বাজার বল আরকি অ্যাঁ তোমার হচ্ছে সিলেট বল এই গুলা তে বেড়াতে যায়, এই সময় তো বেড়ানোর এ একটা সময় আরকি অ্যাঁ হ্যাঁ এই সময় টা অনেক ভালো একটি সময় সবাই এই সময়টাতে যন~ যায়, আর এই সময়টা তে অনেক মানে দিনের আবহাওয়া ভালো আবহাওয়া থাকার কারণে তোমার দেখা যাচ্ছে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যগুলো ফুটে ওঠে যার ফলে উম দেখা যাচ্ছে সবাই এই প্রকৃতিটা উপভোগ করতে পারে অ্যাঁ শীতের সকাল তো আর বলাই চলে না তোমার ধর কুয়াসার কত সুন্দর একটি দৃশ্য, খুব সুন্দর লাগে দেখতে হ্যাঁ শীতের সকালটা কিন্তু অনেক সুন্দর, আবার দেখা যাচ্ছে গ্রাম এ যারা থেকে তাদের জন্য অনেকতাই মানে ভালো অ্যাঁ আমরা যারা গ্রাম এ থাকি শীত এর সকাল এ তোমার কুয়াসার মধ্যে, তোমার খেজুরের রস অনেক সুসাধু অ্যাঁ ও খুব এ সুস্বাধু এবং খেতেও অনেক মজার কিন্তু, তুমি ইটা খেয়ে দেখতে পারো হ্যাঁ তুমি ঠিক বলেছ, আর বিশেষ করে তোমার কুয়াসার জন্য আবহাওয়া অনেক ভালো লাগে হ্যাঁ কুয়াশার জন্য আবহাওয়াটা অনেক সুন্দর তার মধ্যে একটু মিঠু মিঠু মনে করো সূর্যের আলো দেখা যায় মানে ছোঁয়াচে ছোঁয়াচে ভাব এটাও দেখতে অনেক বেশি ভালো লাগে তারপরে তোমার শীত তো প্রায় এখন শেষের দিকে এখন ধর সামনে আরো ঋতু আছে ওগুলো আসবে, যেরকম এর পরে গ্রীষ্ম কাল আসবে তারপরে বর্ষা কাল আসবে, এগুলো আসলে বাংলাদেশে আসতেই থাকে ঋতু অন্যান্য দেশে তো পাওয়া যায় না সুধু বাংলা দেশেই, অ্যাঁ ঋতুর রাজা বলা হয় বাংলাদেশ কে হ্যাঁ বাংলাদেশে আমরা ছয় ঋতুর দেশ, ঋতুর রাজা বাংলাদেশ, এই মনে কর হচ্ছে অ্যাঁ বাংলাদেশের মানুষ, ছয় ঋতুটাই উপভোগ করতে পারে তোমার শীত এখন শেষ, যেমন সামনে গরম আসবে তোমার এই সময় আ~ আলাদাই কি মজা রয়েছে আলাদা তোমার যে আ রয়েছে ফসল ফলার ফলে এই সময়, তারপর দেখা যাচ্ছে এই সময়টা তে দে~ বিভিন্ন রকমের অনুষ্ঠান, কর্মসূচি পালন করা হয় হ্যাঁ বিভ্হিন্ন ফল ফলার দিয়ে আরকি, আমাদের ভিটামিনের চাহিদা পূরণ করে সে সময় গরমের সময় তো আমরা অনেক ফল ফলার দিয়ে আরকি উত্পন্ন হয় হ্যাঁ তবে আমার অ্যাঁ যেটা মনে হয় যদিও এখন শীতকাল একটু মানে তোমার সমসার সম্মুখীন হলেও দেখা যাচ্ছে যে গরমের থেকে কিন্তু আমার শীত টা অনেক পছন্দের একটি সময় গরমে কিন্তু আসলে দিন পার করাটা অনেকটাই tough হয়ে যায় হ্যাঁ তুমি ঠিক বলেছ গরমের সময় আর কি মানুষের জীবন দুর্বিষহ হয়ে যায় শীতের মধ্যেও হয় কিন্তু তোমার শীত থেকে নিজে বেরোনোর জন্য যে পোশাক গুলো আছে সেগুলো পড়লে অতটা শীত লাগেনা কিন্তু গরমের সময় তো সেভাবে থাকা যায় না

তবে বন্ধু একটা জিনিস লক্ষ্য করে দেখো তুমি শিক্ষা আমাদের জন্য একটু ভালো লাগলেও উন যারা দেখা যাচ্ছে বাইরে বসবাস করে যাদের ঘর বাড়ি নেই তাদের জন্য অনেক দুর্ভিক্ষের মধ্যে দিয়ে কিন্তু পার করতে হয় এই শীত ঋতুটা

হ্যাঁ গরিব দুঃখী মানুষের, তাদের পোষাক-আশাকের অনেক স্বল্পতা থাকে তাই জন্য তাদের শীতে সেই রকম পোশাক আসক তো পায়না পরার জন্য এই জন্য তাদের কাছে একটু শীতটা অনেক মানে মরার ওপরে খারার ঘায়ের মতন এ দেখায় অ্যাঁ হ্যাঁ এটাই তবে বন্ধু শীত এন, যেমন তেমন শীতটা অনেক ভালো যদিও অনেক ভালো আমার ঋতু, কিন্তু দেখা যাচ্ছে তোমার অ্যাঁ বসন্তটাও কিন্তু খুব ভালো ভাবে বাংলা দেশের মানুষ পার করে কারণ বসন্তের সময় কিন্তু তোমার দেখা যাচ্ছে সব কিছু মানে প্রকিতির আবহাওয়া পরিবর্তন হয়ে যায় মানে দেখতে চমত্কার লাগে এক কোথায়, হ্যাঁ চারিদিকে গাছপালার নতুন পাতা তারপরে গাছের নতুন ফল, ফুল এইগুলাতে চারিদিক ভরে যায় আর কি হ্যাঁ তারপর তোমার এই যে অ্যাঁআমরা কিন্তু দেখা যাচ্ছে সহরে যারা থাকে তাদের থেকে গ্রাম অঞ্চলের মানুষ এইগুলো বেসি ভালো ভাবে উপভোগ করতে পারে এইযে কোকিলের ডাক্তার তুমি এটা কখনো শুনেছো কিনা জানিনা এতে বাংলাদেশের মানুষ কিন্তু খুব পাশ থেকে উপভোগ করতে পারে

আমার তো অনেক ভালো লাগে কোকিলের ডাকটা অনেক সুন্দর অনেক মধুর একটি সুর আমার কাছে মনে হয় বুঝছো